এক-টি দুটি গাড়ি একটি সাইকেল রয়েছে চারদিক দিয়ে গাছ পাশে বড়ো বাড়ি।

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে ও এবং উপরে বাড়ি ঘর রয়েছে। একটি দরজা রয়েছে পাশে হোটেল এন্ড ।

এখানে একটি পুরাতন মন্দির যেখানে চারদিক দিয়ে গাছপালা ভর্তি এবং পাঁচিল দেওয়া রয়েছে।

এখানে একটি রাস্তা রয়েছে যেখানে অনেকগুলি লোক ও একটি গাড়ি যাচ্ছে চারদিক দিয়ে গাছপালা ও দুটি ঘর রয়েছে।